ছবিটাতে দেখে মনে হচ্ছে কোনো একটা আহ- পেট্রল পাম্প -এর ছবি-ই ।

এব খুবই তাড়াতাড়ি এহ- যেটা আহ ট্রেন -এ দশ বারো ঘন্টা লাগে সেটা এক ঘন্টায় আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারি ।

এটা একটা কোনো পার্ক এর মাঝখানে কোন একটা ফাউন্টেন দেখে মনে হচ্ছে ফাউন্টেন টা ইউজ করা হয়না।